কোথায় গেছে ওই বারাসাতে nursing নাকি the farmer বলতে subject টা কেমন আচ্ছা যার কাছ থেকে laichech টা নিতে হয় অরে বেশ সুবিধা হবে তো তাহলে আমাদের

তার পর engineering টাই করার ইচ্ছা ছিল

বেশ সুন্দর এখনোতো করতে পারো আচ্ছা আমাদের college তো আবার sunday তে হয় ইটা জানোতো

কি একটা আজব দিনে college ভাবতো তোমাদেরকে dress টা কি দিয়ে দিয়েছে আচ্ছা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি কিন্ত তুমি ভাবো রোববার তুমি যখন dress টা পরে আসবে সবার সামনে কেমন লাগবে ভাবতো

এটা ঠিক জানো তুমি dress টা পরে আছো সবাই তোমাকে দেখেই চিনে নেবে এটা undreess যাই হোক বুধবার একটা বুধবার ছুটি পাবে

হে রোববারের ছুটিটা আলাদাই মজা

ওটা অসুবিধা নেই ওটা নিয়ে অভ্যাস হয়ে যাবে

freshers freshers এর সময়ে কিন্তু raging টা একটু হবেই সবাই কে এসে সবার into জিজ্ঞাস করতে হবে সায়ন দাদার থেকে একটু বেঁচে থাকবি ছেলেটা raging খুব করে দেখবে একটু দাড়ি আছে একটু কালো করে মোটা করে আসবে তোমাদের room এ আসবে এর আগের দিন মনে হয় আমরা civil এর room এ গিয়েছিলাম যাই হোক civil এ room student বেশি তোমাদের এবার কত জন হয়েছে class এ

তার পর বোলো school life এর কোনো গল্প শুনি জানো তো আমি তো ওটাই ভেবে তোমাকে দেখে আজকে অবাক হয়ে গেলাম যে যে প্রিয়া এই college এ ভর্তি হলো কাকিমা একবারও জানাতে পারতো প্রিয়া নিজে জানাতে পারতো কাকিমা কে আছকে গিয়ে বোলো যে আমি এই college এ আছি আগে জানলে কতটা সুবিধা হতো বোলো তো কাকু ও জানে না কেন কাকু তো জানতো যে আমি engineering করি হতে পারে চাপ নেই কোনো অসুবিধা অসুবিধা হলে নিশ্চয় জানাবে তার পরে college এর ব্যাপারে বলি দেখো college টা খুবই সুন্দর তাও আছে college এ যা কিছু আছে তোমাকে class মানে class এর মধ্যে শিখে যাবে এমনটা না তোমাকে জিনিসটা practical শিখতে হবে না না tuition দরকার না tuition দরকার তো পড়বে না তুমি যদি নিজের থেকে practica জিনিসগুলো করো তাহলে পরে তোমার অনেক তুমি হয়তো জানোই যে engineering এ পড়তে year এ হয়তো একটা করে project দিবে শুনেছো তো সবই এমনিতেও sir রা ছুটিরএর ব্যাপারে সব কিছু বলে দিয়েছে ছুটিরএর ব্যাপারে holiday এর ব্যাপারে

মু আচ্ছা তার পর বল আর কিছু খাবে নাকি এখনকার চা টা খুব সুন্দর চা টা খাবে না আবার মেয়েদের মতো problem টা আছে যে চা খেলে বলে কালো হয়ে যায় তা তাহলে কি তুমিও কি সেই দোলে যে চা খেলে কালো হয়ে যায় তোমরা এই কথা টা কেন ভাব বোলো তো যে চা খেলে মেয়েরা কালো হয়ে যাই তালে coffe টাই বলি তাই নাকি হ্যা হ্যা এখানে বললে সব পাবে কাকুর দোকানে সব কিছু পাওয়া যায়

তাহলে নাচে তোমার নাম টা দিয়ে দেয় তুমি তো এমনিও ভালো নাচ ও

এমনিতেও তুমি stage দাঁড়িয়ে তুললেও নাচবে নিচে দাঁড়িয়ে থাকলেও নাচবে engineering college এর freshers party কেমন হয় তুমি তো জানোই branded ভাল লাগে মু ভালো লাগে আচ্ছা তুমি ওই horror movie টা দেখলা

ও আমার ও তো আমার stream ও তো ec কিন্তু তোমার phone number তাই নেই আমার কাছে আচ্ছা আমার mobile তা নাও phone number save করে দাও সেই আগের number তাই তো phone লাগে না আগের sim টা কি হলো আচ্ছা এই নাও phone টা আর check করে দিয়ো তার পর বোলো কেমন চলছে সব কিছু

চুরি হয়ে গেলো বাপরে কি ভাবে চুরি হলো

পকেট থেকে চুরি করে নিলো বাপরে আর বুজতে পারলে কখন বাড়ি এসে

sim টা lock করে দেয় বলে তালে sim টা আবার ওখানে ওই number এ

তার পর হচ্ছে কত দাম নিলো

তুমি নিলে যখন আরেকটু wait করতে পড়তে filpkat এ offer ছিল যাইহোক phone টা এমনিতেও খুব দরকার খুব খারাপ লাগে আমিও যেনো একবার আমার কি হয়েছিল আমার phone টা পকেট থেকে পরে Drain গেলো আর কোনো কিছু তো break up করেই রাখিনি

ও হা তোমার birthday তে যে তোমাকে wish করলাম তুমি কোনো reply দিলে না কেন facebook এ এত ব্যস্ত থাকলে boy friend এর সাথে কি ভাবে দেখবে

হ্যা তো treat টা তো তখন পাই নি treat টা কবে দেবে

আচ্ছা birthday treat টা তালে কবে দেবে

আচ্ছা ঠিক আছে তাহলে কালকেই চলো যা বলবো তাই খাওয়াবে তো না আবার এরকম কোনো বেপার আছে যে না ফুচকা খাইয়ে ছেড়ে দেব বিরিয়ানি বিরিয়ানি টা কি এখনো এখনো পছন্দের না কেন ভালো লাগে না কেন বিরিয়ারি বাঙালির সবচেয়ে favorite জিনিস

বুজলাম কিন্তু এটা তো জানো যে বাঙালির favorite জিনিস ওটা তোর laptop টা কোথায় থাকলো বাঙালির

তালে তো ছোট মাছ একদমই পছন্দের না আচ্ছা তুমি জিম করছিলে না কি যেন fitness class join করেছিলে না আমি শুনেছিলাম না কি তুমি fitness class এ মানে করো হে হে ওখানে তো ব্যাপারে বাপ্ নাচের আগে তো excharsaized টা অনেক বেশি হয় ওই সরস্বতী পূজার programme এ নাচ

সে সরস্বতী পূজায় যে নাচতা করতে পড়তে তাহলে তোমার নাচ দেখার জন্য কতজন wait করে ছিল জানো

হেএ বছর তো তোমাকে freshers এ করতেই হবে নাচ টা তো hippo করবে না classical hippo টাই করো classical কিন্তু ভালো লাগবে না ওই সময়তে

তো duet এর song বেশি ভালো লাগে romantic song এর সাথে না একই তোমার duet এ টের পাটনারটা যেন কে ছিল

তো কি song এ নাচ করবে ভেবেছো কিছু

সেরকম নাচটাই তালে গানটা choice করো তোমার নামটা তালে আজকে আমি সবাইকে বলে দিলাম না না নামটা লিখিয়ে রাখি দরকার তো না না আমি সবাই কে গিয়ে বলে দেব যে প্রিয়া দেখবি কি খুব ভালো নাচ করে আর খুব ভালো নাচ এই রকম কিছু sentence আছে দেখা যাই যে গুলো daily basis এ ব্যবহার হচ্ছে spoken english এ এবং এরকমই কিছু sentence নিয়ে আজকের এই video টা করা এ video টা পুরোটা দেখবে যদি তোমরাও চাও spoken english এ fluent হতে because এ রকমই কিছু sentence আমি আজকের এই video তে তোমাদের সাথে share করবো যে গুলো তোমাদের waiver থেকে spoken english এ কাজে আসবে এবং তুমি যদি bigness হও আর তুমি যদি একটু advance হতে চাও তাহলে তো definitely এই video তা তোমার জন্য because এই video তোমরা খুব সহজ ভাবে তোমাদের সেই sentence গুলোকে শিখিয়ে দেব প্রত্যেক কোনো sentence importance এবং একটু খেয়াল করে দেখবে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 proper view of sink আমরা জানি না প্রথম sentence টা দেখো কি লেখা রয়েছে আমি এই আসছি আমি এই আসছি এটাকে যদি আমি অন্য সময় বলি এটা বলতো কি হবে আমি আসছি এটার english কি হবে বলো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 তো এখানে হবে i am coming আমি এই আসছি এই এর জন্য কোন word টা ব্যবহার হবে হয়ে গেল তো confused right তো আমি এই আসছি এটা english হবে i am just coming i am just coming বা এটাকে short এ বলা যাই just coming just coming done তো এটা fast এ কি হচ্ছে i am just coming or sampli short এ বলছি just coming জান তো এই sentence টা দেখো i am just coming or just coming এটা আমরা কখন ব্যবহার করতে পারি কখন বলতে পারি ধরো তুমি কাউকে wight করে রাখছো যে আপনি একটু বসুন আমি এই মাত্র আসছি বা আমি এই আসছি একটু একটা একজ আছে করেই আসছি তখন বলতে পারবে i am just coming you wight ok next

is there anything as to she or আমি এটাকে short এ বলবো anything as short এ ok পরের টা একে বারেই না বা মোটেও না কোনো সিদ্ধান্তে যখন আমি একদমই রাজি নয় ধরো বন্ধুরা plane করেছে এবং তাদের সিদ্ধান্তে একদমই রাজি না মোটেও না আমি একদমই ওখানে যাবোনা তো সেই ক্ষেত্রে আমি বলছি not at all ধরো আরেকটি example দিয়ে বলছি তুমি তোমার বাবার কাছে গুরতে যাওয়ার জন্য parmesan নিতে গেছো তোমার বাবা রাজি নয় সেই ক্ষেত্রে বাবা বলছে একে বারেই না তুমি একদমই ওখানে যাবে না মোটেও না সেই ক্ষেত্রে not at all এর পরেরটা দেখি একটুও না বা নয় আচ্ছা এখানে একটুও বা মোটেও জন্য not at হয়েছে এখানে কি হবে একটুও না not or little বা আমরা বলতে পারি not out bat আর নয় এর জন্য আমরা বলতে পারি not or list ok not or list fine next আপনার যেমন ইচ্ছা আপনার যেমন ইচ্ছা ইচ্ছা english কি হচ্ছে wise আপনার যেমন ইচ্ছা are you wish okay next কেন নয় কেন নয় এবার এই কেন নয় প্রশ্নটা আমরা কখন করছি ধরো তুমি কোনো কথা বলেছো কেও রাজি হয়নি তখন তুমি বলছো কেন নয় আপনি রাজি কেন হলেন না বা কেন নয় সে কেন ওখানে যেতে পারে না ঠিক আছে কেন নয় হলে কি হবে why not ok next আমি কেন ধরো সব সময় তোমার বন্ধুরা তোমাকে কোনো একটা বিষয়ে সব সময় খ্যাপাচ্ছে তো তুমি বলছো আমিই কেন আমাকেই তোমরা খ্যাপাও তো আমিই কেন এটা কি হবে why me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 i am full i am full এর মানেই হচ্ছে আমার পেট ভোরে গেছে তার পরেরটা যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে কে আমরা কি ভাবে বলবো যথেষ্ট english enuf তো যথেষ্ট হয়েছে english হবে thats enuf এর মানে হচ্ছে that is enough ok next অনেক হয়েছে অনেক হয়েছে that is to Mac that is to Mac or that to mach ধরো তুমি প্রচন্ড রেগে গেছো কোনো কথা হয়তো তোমার সজ্জ্যের limit cross করে গেছে সেই ক্ষেত্রে তুমি বলছো অনেক হয়েছে আর সোজ্জো করতে পারছি না thats to Mac ok তো এখানেও যথেষ্ট হয়েছেও বলতে পারবে তুমি thats enough নাও stop this nonsense অনেক হয়ে গেছে এবার এই nonsense জিনিস প্রত্র গুলো করা থামাও তারপর আস্তে যাও আস্তে যাও কি হবে go slow যাও english go আস্তে english slow go slow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

আমি বুঝতে পারলাম কেউ তোমাকে যখন কোনো জিনিস বোঝাচ্ছে তুমি ঘাড় নাড়ছো বলছো হম আমি বুঝতে পারলাম তো এটা কি হবে i got it i got it ok আমার শীত করছে বাইরে খুব ঠান্ডা এবং আমার শীত করছে তো এই ক্ষেত্রে আমি বলবো i am cold i am cold এটা fast বলবো i am cold আমার শীত করছে next কি জন্যে কি জন্যে ধরো কেউ কোনো কাজ করেছে এবং তুমি তাকে প্রশ্ন করছো কি জন্যে এ কাজটা করলে

what for বা কেউ ধরো তোমার কাছে কিছু জানতে চেয়েছে তুমি তখন প্রশ্ন করছো কি জন্যে কি জন্যে মানে কি জন্যে সে জানতে চেয়েছে what for আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম এটা কি হবে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম অজ্ঞান হয়ে যাওয়া english হচ্ছে sense আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম হবে i Sensted i Sensted ok next দেখে বা সাবধানে মানে যখন কেউ কোনো কাজ করতে যাচ্ছে তুমি তাকে বলছো দেখে বা সাবধানে করো দেখে করো এই যে দেখে বা সাবধানে বলছো english কি হবে watch out watch out next কার কি এসে যাই ok কার কি এসে যাই এর english হচ্ছে who care who care মানে কে care করে কার কি এসে যাই আমি এটা করলে কারোর কিছু এসে যাই না এরম ধরণের কথাবাত্রা খুব normal

next এটা দ্রুত করো ok তো এটা হয়তো তুমি নিজের কোনো employ কে বলছো office এ যে এটা দ্রুত করো আমার এখনই faile টা লাগবে এটা দ্রুত করো do it fast do it fast do it fast done next আমাকে সাহায্য করো আমি যদি খুব সাধারণ ভাবে বলি english এ তাহলে হবে help me help me but আমি যদি একটু advance ভাবে বলতে চাই তাহলে এটা হবে give me your hand give me your hand ok আমাকে এই কাজটা একটু সাহায্য করো তাহলে আমার ভালো হয় give me your hand give me your hand next আমি চলে যাচ্ছি ধরো তুমি তোমার মাকে বলছো যে মা

ok the next one আমি এতে অভ্যস্ত ধরো কোনো একটা কাজ করতে করতে তোমার সেটা habit হয়ে গেছে এবং তুমি বলছো আমি এতে অভ্যস্ত তাহলে এটা আমি বলবো i am use to it i am use to it আমি অনেক ভালো বোধ করছি নাও একটু আগে তোমার শরীরটা খারাপ লাগছিলো medicine নিয়েছি এবং মা এসে জিজ্ঞাসা করছেন যে কেমন লাগছে এখন শরীরটা বললাম আমি এখন ভালো বোধ করছি কি ভাবে বলবো

i am feeling much better অনেক ভালো বোধ করছি আবার আসবেন আবার আসবেন বাড়িতে কোনো অত্তথি এসেছিলো now there living এবং তুমি যাওয়ার আগে তাদেরকে বলছো আবার আসবেন

তখন বলে আবার আসবেন do come again ok next আমাকে বলতে দাও আচ্ছা এখানে বলতে দাও বলেছে একটা parmesan এর ব্যাপার আছে আমি let এর ব্যবহার তোমাদের শিখিয়ে ছিলাম যারা এখনো পর্যন্ত let এর ব্যবহার দেখোনি গিয়ে এখনই video টা chek করো let এর ব্যবহার আমি শিখিয়েছিলাম এই যে আমাকে বলতে দাও আমাকে দেখতে দাও এই ধরণের sentence গুলোতে আমি কখন let ব্যবহার করবো কেন let ব্যবহার করবো আমাকে বলতে দাও এটা আমি let এর ব্যবহার fast এ করবো আমি এটা বলবো let me spike আমাকে বলতে দাও অনেকক্ষন ধরে তোমার বন্ধু কোনো কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে থমকে না এবং তুমি অনেকক্ষন ধরে কিছু বলতে চাইছো তখন তুমি তাকে থামিয়ে বলবে আমাকে বলতে দাও let me spike আমাকে দেখতে দাও

see ok কিছু ভাববে না ধরো কথা বলার আগে তুমি বলছো কিছু ভাববে না আমি একটা কথা বলবো never mind never mind next কিছুই বলোনা কিছুই বলনা এটা কি ভাবে বলবো dont say anything তারপর এটা সময় মতো করে দিয়ো তো এখানে তুমি তোমার employ কে হয়তো বলছো যে এই কাজটা তোমাকে দেওয়া হলো সময় মতো কিন্তু কাজটা করে দেবে এটা সময় মতো করে দিয়ো কি ভাবে হবে do it বাদ দিয়ে বলতে পারি do it in time এটা সময় মতো করে দিয়ো আর একটু খানিক থাকো ধরো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 তো তখন তুমি বলছো আর একটু খানিক থাকো Stay are little longer Stay are little longer Stay are little longer আর একটুখানিক থাকো next one আমাকে phone করার চেষ্টা করবে না আমাকে phone করার চেষ্টা করবে না কারোর ওপর প্রচন্ড রেগে গিয়ে হয়তো এই কথাটা বলছো কি ভাবে বলবে Dont try to call me Dont try to call me Dont try to call me famine next কি মজার আছে মজার english এখানে কি হবে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 how the light full it was how the light full it was তো মজার english কি হলো the light full how the light full it was তো এখানে আমি কিন্তু কি marks দিচ্ছি exclusion marks দিচ্ছি fine next আপনি এটাকে বাংলায় কি ভাবে বলবেন আপনি এটাকে বাংলায় কি ভাবে বলবেন এটা english টা কি হবে ধরো কোনো কথা english এ রয়েছে তুমি বুঝতে পারছোনা তখন তুমি কাউকে জিজ্ঞাসা করছো আপনি এই কথাটাকে বাংলায় কি ভাবে বলবেন how do you say in bengali how do say it in bengali

হ্যাঁ ওইটাই বলছি আর কি ওটা তুমি পড়েছো আজকে? হ্যাঁ আমি ওটাই আহ আজকেই আর কি খবরটা সকাল বেলা দেখলাম, যা বন্ধে ভারত এক্সপ্রেস এর ব্যাপারটা আহ তো ওই যো আমিও ভাবছি যে তোমাকে একটা phone করবো তো ওটা হাওড়া থেকে নিউ জলপাইগুঁড়ি অব্দি চলছে বলছে তাইতো? আচ্ছা আচ্ছা তো ওটা মোটামুটি কি অনেক দেরি নাকি মোটামুটি এই বছরেই শুরু হবে, জানো কিছু, এই ব্যাপারে কিছু খবর আছে? আ~ actually আহ আমি মোটামুটি যদি তোমাকে দু তিন মাস আগের কথা বলি আমি এই বন্দে ভারত ব্যাপারে সংক্রান্ত একটা খবর পড়েছিলাম আহ যেটা টুইটারে আরকি কিন্তু ওখানে আহ খবরটা পড়েছিলাম কিন্তু ওই খবরটা actually মানে ভুয়ো খবর ছিল মানে হ্যাঁ মানে এই রকমই আরকি একটা বলেছিলো যে আহ আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু হবে আহ এরকম বিভিন্ন route এর ব্যাপারে বলেছিলো কিন্তু তারপরে উম মানে আমাদের রেল authority আর কি, তো